আর এটা পাটনায় থা পাটনায় অবস্থিত। আর এখানে অনেক রোগীরা--

আ- এটা একটা ফেব্রিক স্টোর্স আ- যেটার নাম হচ্ছে অনুপ ফেব্রিক্স ‌‍

আ যে ছবিটায় হলুদ আআ- ব্লু সব কালার ইউস হয়েছে। আ খুব সুন্দর লাগছে।

টাকা সবসময় অ্যাভেলেবল থাকে আর এ জায়গাটা আমার খুব ভালো লাগে।